একটি মাঠে একটি সাইকেল আছে আ বাতির খাম্বা আছে ।

হু টলার । কি ই টলারে পায়ে টায়ার আছে নিশন আছে টলারে উপরে এবং সড়ক আ--